এই মানুষটি গাড়িটিকে পরিষ্কার করছে।

ছবিটির মধ্যে অনেকগুলো লোকজনের ভিড় দেখা যাচ্ছে।

অনেক দূরে একটি সাদা রঙের গাড়ি দেখা যাচ্ছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো খ্রিস্টানদের ধর্মের জায়গা।

বাইরে অনেকগুলো লোকজনের ভিড় রয়েছে।

এ ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি শপিং মল ।

ভীটু নামে একটি লাইট লাগানো রয়েছে এই ছবিটির মধ্যে।

একটি মানুষ রয়েছে ছবিটির ভেতর।

এই ছবিটি একদম সবুজে ভরা কারণ মাঠটিতেও সবুজ ফুল গাছ রয়েছে।

এই ছবিটির মধ্যে একটি নদী দিখা যাচ্ছে।

এ গোটা ঘরটি দিয়ে অনেকগুলো কার্টুন ক্যারেক্টার -এর ছবি আঁকানো।

তাদের হাতে একটি সার্টিফিকেট দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো লোকজনকে দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো জিনিসপত্র দেখা যাচ্ছে।

দেওয়ালের মধ্যে অনেকগুলো কাটুন ক্যারেক্টারের ড্রইং করা।

ছবিটির মধ্যে কয়েকটি লাইট জ্বলছে।

ছবিটিতে একটি বড়ো তিনতলা বিল্ডিং দেখা যাচ্ছে।

এই ছবিটি উম-দেখে মনে হচ্ছে এখানে পুজো চলছে।